এখানে-এ-এ একটা বড়ো মেলা চলছে মেলাতে অনেকেই ঘোরাঘুরি করতে এসসে কিছুজন বসে আছে নীচে কিছু জন ঘোরাঘুরি করছে আর দাঁড়িয়ে আছে।

অ্যাঁ সরস্বতী ঠাকুরটিসরস্বতী ঠাকুরের প্যান্ডেলটি নীল ও লাল কাপড় দিয়ে ওপর টি তৈরি হয়েছে আর পেছনটি--

এখানে আ-ম-হ স্কুলে ছেলে মেয়েরা হাতের কাজ তৈরি করছে। তাদের সামনে টিচারটি দাঁড়িয়ে আছে।

ও গাইড করছে। এক সাইডে মেয়েরা হাতের কাজ করছে আরেক সাইডের ছেলেরা হাতের কাজ করছে। সামনে কয়েক তা চেয়ার টেবিল রাখা আছে। স্কুলটি খুব সুন্দর ভাবে সাজানো আছে।